এখানে দেখা যাচ্ছে একটি অনেকগুলি বড় কোচিং রুম যেখানে বড় বড় বিল্ডিং এবং বড় বড় লোহার তার আলা--

প্রচুর ছেলে আসে বোঝা যাচ্ছে এখানে বডি বানাতে।

এবং কুমির টি পাহাড়ের ওপর বসে আছে এবং কুমিরটি মনে হচ্ছে কালো এবং জলে ।

এখানে দেখা যাচ্ছে বড় একটি ফ্যাক্টরি ।

এখানে দেখা যাচ্ছে একটি ফাঁকা ময়দানের মধ্যে একটি বড় লোহার ব্যানার টাঙানো আছে এবং একটি ঢালাই-এর পোল আছে পোল টির কালার হচ্ছে লাল এবং দু একটি ছেলে --

এখানে দেখ যাচ্ছে একটি পার্টি র আয়োজন করা হয়েছে বাঁকুড়াতে এবং বড় একটি প্যান্ডেল করেছে এখানে কোনো পার্টির নেতা আসবে।

এখানে দেখা যাচ্ছে একটি বড় হাওড়া ব্রীজ । হাওড়া ব্রীজ টি লোহার এবং হাওড়া ব্রীজ টির নিচে --

এখানে দেখা যাচ্ছে একটি প্লাটফর্ম ।

এখানে দেখা যাচ্ছে কিছু একটা হচ্ছে বড় কিছু একটা বড় একটা নিমগাছ তার নিচে অনেক লোক জনসংখ্যা --